হ্যা তার কারণ একটাই যে মানুষ যখন খেতে শুরু করে তখন সে কোনোদিন হট করে মাঝখানে চলে যায়না ঠিক আছে সে সবসময় মানে একটা corner থেকে খেতে খেতে শুরু করে and sequentially যায় most of the people sequentially যায় ঠিক আছে তো তাহলে যতক্ষণে ওই জায়গাটায় পৌঁছাবে ততক্ষন সে half সে খেয়ে ফেলেছে তার পেট ভরতি হয়ে গেছে তার মানে সেই main জিনিসটা বা সেই expensive যেটা বানাতে মানে এটা catterer এর সব থেকে বেশি খরচা তো সেইটা পর্যন্ত গেলে সে তখন বেশি খেতে পারবেনা ঠিক আছে এইজন্য কিন্তু

আচ্ছা

তাহলে একটা চল কোথাও যাই যেখানে কিনা একটু badass করে খেতে পারবো বা একদম দারুন করে খেতে পারবো তো তুই তো এদিক ওদিক যাস কোথায় যাওয়া যেতে পারে বল এই barbeque nation আছে তারপরে হচ্ছে আরেকটা কি যেন আছে absolute barbeque absolute barbeque কিন্তু এখন শুনেছি নাকি আহ না যদিও barbeque nation ও বারাসাতে হয়ে গেছে বা absolute barbeque হয়ে গেছে

buffet এ গিয়ে একবার খেয়ে আসা খেয়ে এসে diet করা gym করা সব শুরু করা উচিত কারণ নাহলে দুদিন gym করে দুদিন diet করার পরেই বাড়িতে যখন জিনিসপত্র আসবে তুই খাচ্ছিস না মানে তোর তোর বাড়ির সবাই খাওয়াদাওয়া ছেড়ে দেবে এরকম তো ব্যাপার না তারা তো খাবেই তো তখন যখন আনবে তো ঠিক আছে তখন দেখবি মানে হয় নিজেকে ঘরে বন্ধ করে নিয়ে থাকতে হচ্ছে আর না হয় ঐদিনই তোর মানে diet এর একদম মানে end date হয়ে যাবে আহ তারপরেই মানে লোককে তোর এরকম বলে বেড়াতে হবে যে আমি আটবার diet করেছি diet শুরু করেছি তারপরে আর হয়নি এরকম একটা ব্যাপার তো লোভ সম্ভরণ করার জন্য আগে খেয়ে আসো খেয়ে এসে তারপরে diet শুরু করো হ্যা তাহলে ওটাই better হবে আর আমার বাড়ির নিয়মই এটা যে আমি যদি একটু কখনো diet শুরু করি exercise শুরু করি তাহলে বাড়িতে আমার যে favourite favourite জিনিস সেসব জিনিসই রান্না হয় আহ better হবে যে আমরা দেখা করি কোথায় আহ শুক্রবার বা শনিবার barbeque nation এ হোক বা যেখানেই হোক না কেন আমরা সেদিনকে decide করে নেবো কোথায় যাবো কোনো একটা buffet এ যাচ্ছি খাওয়াদাওয়া করছি আর বাদবাকি যতটুকু তোর কাছ থেকে আমার plan নেওয়ার কথা কি কি খেলে কি হতে পারে এটা আমি তোর থেকে সামনে থেকে শুনে নেবো হ্যা হ্যা সব খেয়ে তারপরে plan করে না খাওয়া শুরু করতে হবে ওটাই করে ফেলতে হবে

একদম একদম একদম একদম ঠিক আছে রাখছি তাহলে

Hello অমিত?

কেমন আছিস? এই তো। আছি মোটামুটি, তুমি কেমন আছো? আছি বলতে আর কি। এই যা শরীরের যা অবস্থা চলছে মানে, কিছু বলার নেই। দুই দিন বাদে বাদে শরীর খারাপ হচ্ছে।

এখন বলতেই দুই দিন আগেই আরকি, গ্যাস হয়ে পেটে বাজে অবস্থা হম তো ডাক্তার দেখাও নি হ্যা ডাক্তার তো দেখালাম আহ ঔষধ দিল তারপর খেয়েদেয়ে তারপরে আরকি ঠিক হলাম তো health তো এখন খুব খারাপ অবস্থা সবার ই health এর issue আহ ওটাই মানে শরীরের যা অবস্থা চারদিকেই তো শুনতে পারছি কারণএখন যা এই pandemic situation corona গেলো corona পরে লোক জনের যে অবস্থা হচ্ছে একটুতেই সর্দি কাশি জ্বর লেগেই থাকছে হা হা ওটাই মানে আমাদের পাশের বাড়িতে তো এক জনের corona ধরা পড়ে ছিল

সে তো একদম পুরো দেখলাম ঘরের মধ্যে বন্দি যাকে বলে আরে corona তাে আমার বাড়িতে হয়েছিলো আমার বাবারি তো হয়েছিলো corona ও তাই না কী শুনিনি তো, কবে হলো?

oxyzen এর খুব অভাব মানে বাড়িতে oxygen ছিলো না শ্বাস কষ্ট নিতে খুব অসুবিধা পর ওই বুকে ব্যাথা যে hospital এ মোটামোটি পনের দিন ছিলো খুবই খরচা গেলো হা এখন hospital এ যা অবস্থা মানে hospital এ গেলে পরেই পকেট খালি হয়ে যাচ্ছে । এ রকম একটা অবস্থা পকেট খালি হয়ে যাচ্ছে তার পরে এদিকে health benefit যদি থাকে মানে যদি health এর scheme নেওয়া থাকে তাহলে ইকটু কিন্তু যদি কারো health scheme না নেওয়া থাকে তার তো একদম মানে জমি টমি বিক্রি করে চিকিৎসা নিচ্ছে আমিও শুনেছি, মানে paper ও বের হচ্ছিল। যে কোন test করতে গেলে করোনার তো আর কি ধরতে গেলে যে corona হয়েছে কিনা তার জন্য অনেকগুলো test করতে হয় পরে সব test করতে গিয়ে মানে প্রচুর খরচা হয়ে যায় তারপর ওই যে ওই আসছে যেগুলো খুব serious রোগী যেমন আমার বাবাই ছিল খুব serious রোগী তো তাদের তো hospital রাখতে হয়েছিল bed ভাড়া নিয়ে এবার বেডের খরচা আর VENTILATION রেখেছিল যে oxygen টকসিজেন দিছিল আর ওষুধপত্র যা high power তা খরচা অনেক প্রচুর খরচা আর সঙ্গে মানে কাউকে দেখতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না কার পেশেন্ট কেমন আছে না আছে সেটাও বুঝতে পারছিনা তো এটা একটা বিশাল ভয়ের ব্যাপার ছিল কেটেছে সে সময়টা

অনেকের আবার জ্বর হয় হালকা খুসখুস কাশি ব্যাপারটাও থাকে শরীর উইক হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যথা মাথা চক্কর দিচ্ছে এ ধরনের কিছু বুকে ব্যথা হচ্ছে

তখন তো আর বাড়িতে সেই paitent টা কে বাড়িতে রাখা যাচ্ছে না তাকে তো যেহেতু oxygen এর সুবিধা সুযোগ-সুবিধাগুলো বাড়িতে নেই

আমি তো শুনছিলাম যে মানে আরেকটা symptom আর তো রয়েছে যেটা জীবনের মুখের taste নাকি চলে যাচ্ছে গে

হম মুখের test থাকছে না খেতে মানে গন্ধ গন্ধ আর কি ব্যাপারটা গন্ধ কোন কিছুর গন্ধ পাচ্ছে না নাকের মানে কোন কিছু সুগন্ধ দুর্গন্ধ ওই সব জিনিস গুলো মানে পাচ্ছে না এ ব্যাপারটাও আছে

তবে যাদের যাদের করোনা হয়েছে করোনা পর যারা কিওর হয়ে উঠেছে মানে মানে SURVIVE করেছে তাদের কিছু না কিছু একটা মানে side effect হয়েছে কি রকম side effect? মানে কারো ধরে রাখো যেমন আমার বাবারি কথা বলি আমার বাবা corona আগে সব ঠিক ঠাক ছিল corona হওয়ার পর ওষুধের reaction না কিসের জন্য মানে এখন দেখি যে চোখে কম দেখছে আর কানে কম শুনছো এখন চশমা মানে আগে চশমা ছিলনা কিন্তু এখন চশমা লেগে গেছে আর কান ভারি হয়ে গেছে কানে শুনতে পাচ্ছে না

হ্যাঁ হ্যাঁ এবার আমার আশেপাশে যে সমস্ত ভাই বন্ধু দাদাদের যারা হয়েছিল মানে corona আমাদের এখানে তো মোটামুটি প্রত্যেকটা বাড়ি বাড়ি করুণা হয়েছিল তো তাদের আবার side effect হয়েছে তাদের হয়তো কারো বুকে ব্যথা আছে কারো পেটে ব্যথা আছে গ্যাসের সমস্যা হয়ে গেছে কারো পা ব্যাথা হয়ে গেছে এ ধরনের কিছু কিছু side effect মানে দেখা দিচ্ছে মানে কারো ও একটু কম side effect কারো ও একটু বেশি তাইতো নাকি মানে বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি side effect হচ্ছে বা বয়স্কদের corona বেশি attack করছে এরকম কি কিছু বয়স্কদের হয়তো হতে পারে বয়স্কদের side effect টা একটু বেশি হচ্ছে তবে ডাক্তারের সঙ্গে আলোচনা করেছিলাম ডক্টর এর সামনে তবে ওরা বলছে যে তবে এতে কিছু করার নেই ঔষধ যে পরিমাণে পড়তেছিল হাইডোজ করুনার সময় তো সেই কারণেই সাইড ইফেক্ট তো হবেই তো সাইড ইফেক্ট যদিও হয় বছরখানেক দুইবছরের মধ্যে দেখা দেবে আর তার মধ্যে যদি দেখা না দেয় তাহলে হয়তো আর হবে না আচ্ছা ওরা বলতে চাইছে যে যদি side effect হয় তাহলে এখন যে এই কি হয়ে উঠলো এখন থেকেই দুই বছর কি এক বছরের মধ্য দেখা দিবে আর যদি দেখা দিল ওটা ধরে রাখেন যে করুনার জন্যই হয়েছে তারপরে যদি না হয় তাহলে হয়তো আর হবে না বুঝলাম খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মানে যা অবস্থা চারিদিকেই মানে করোনা যা অবস্থা লকডাউন করে দিচ্ছে বাড়ি বাড়ি আর কি করোনা হচ্ছে হ্যাঁ, খুব চিন্তার মধ্যে যাচ্ছে এই সময়টা তো তোমাদের ওদিকে আবার কারোও corona torona হয়নি তো?

আর সঙ্গে সঙ্গে ভ্যাকসিন গুলো চালু হয়েছে

হম হম তা ঠিক তো কোন healthy scheme নিয়ে রেখেছো

হ্যাঁ health scheme তো মোটামুটি আমার আছে পরে রেখে এসেছি এখনকার দিনে health scheme করে রাখা খুবই দরকার health ভাবে fit হতে গেলে মানে সামান্য ধরে রাখো কোনো কিছু তোমার ছোটখাটো একটা অপারেশন করতে হবে হ্যাঁ কোন কিছু একটা হল বা accident ই হল সামান্য কিছু operation করতে গেলে তো তোমাকে তো মোটামুটি private hospital লাখ দু লাখ টাকা গল্পই হবেনা কারন এখনকার যা টাকার মূল্য লাখ দু লাখ টাকায় treatment আসা বিশাল ব্যাপার private hospital থেকে সে ক্ষেত্রে হঠাৎ করে দু লাখ টাকা বের করানো সম্ভব না আমাদের পক্ষে ইমারজেন্সি কেসে আমার মনে হয় যে healthy scheme করে রাখলে ওই যে টাকাটা লাগছে ট্রিটমেন্টের জন্য সে টাকাটা আর কি healthy scheme আর কি বহন করবে কি কি type এর রয়েছে মানে কি কি type এর রয়েছে বা কি কি benefit তার থেকে পাওয়া যাচ্ছে আহ type তো অনেক কিছুই আছে, উম মানে ধরে রাখো যে তুমি আহ কোনো কিছু operation করবে, হ্যাঁ তুমি health scheme করলে

তোমাকে মাসে মাসে দিতে হচ্ছে। এবার at a time তুমি হয়তো বছর খানেক পর তোমার হয়তো এর কিডনিতে stone হয়ে গেল, পাথর হয়ে গেলো তোমার হয়তো operation করতে হবে। তখন তুমি সেই benefit টা পাবে। ধরে রাখো যে doctor বললো যে operation করতে হয়তো আশি হাজার কি নব্বই হাজার টাকা লাগবে, মানে সম্পূর্ণ টাকাটা কিন্তু তখন ঐ health scheme আর কি যে company করবে, তারা কিন্তু আচ্ছা তে এখন এখন কোন কোন company আছে? এখানে তো অনেক company ই আছে, হ্যাঁ অনেক এখন বহুত company বেরিয়ে গেছে। যেমন ধরো tata র আছে tata ace তারপরে অনেক company ই আছে আচ্ছা আচ্ছা তো কোনটা করা হয়েছে? কোন company করা? আমার তো হচ্ছে reliance এর উপরে দেখেছি আচ্ছা তো এরকম মানে health scheme কাজে লেগেছে কোথাও? হ্যাঁ health scheme কাজে লেগেছে। ঐ আমি মানে আহ কিছুদিন আগে, কিছুদিন আগে নাহ মানে মোটামুটি হয়ে গেলে ঐ আট নয় মাস আগে ন মাস আগে আর কি hospitalized হয়ে গেছিলাম সেখানে আর কি কাজে লেগেছিলো আমার আচ্ছা তাহলে পরে এরকম একটা health scheme তাইলে করতে হবে, যা দেখতে পাচ্ছি। যে দিনকাল পড়ছে হুম, মানে না করে রাখলেও সমস্যা হুম হুম তখন মানে, ঐ হাতে তো সেরকম টাকাপয়সা থাকে না

তো bank থেকে তোলাও আর কি অসুবিধা হয়ে যাবে অসুবিধা, সম্ভব নয়। হঠাৎ করে আহ এখন রাস্তাঘাটে যে অবস্থা হঠাৎ accident হয়ে গেলে বা হয়ে গেলাম এর দিয়ে হঠাৎ করে আমার এখন দু lakh টাকা তিন lakh টাকা লাগবে তো এই মুহূর্তে তো সম্ভব নয়। আমি যদি hospital এ ভর্তি হয়ে যাই তাহলে বাকি কাজটা বা বাকি procedure কিন্তু ওরাই solve করে দিবে হুম হুম ওটাই। দেখছি তাইলে মানে এই নিয়ে মানে চিন্তাভাবনা করি হুম হুম এই নিয়ে চিন্তাভাবনা করো। আর আমার মতে একটা করে রাখো, family এর জন্য খুব ভালো উম তো family এর সবাইকে ওর মধ্যে আনা যায় একটা health scheme এ নাকি হুম হুম family এর সকলকে আনতে পারবে। premium একটু বেশি হবে, কিন্তু সকলকেই আনতে পারবে কত মতন পড়তে পারে তোর premium premium ঐ ধরে রাখো, উম পাঁচশো আছে, হাজার আছে, সাতশো আছে। মানে যে রকম Add করবে সেই রকম হিসেবে তোমার premium টা বাড়বে আচ্ছা premium যত যে রকম আর কি দেব, সেই হিসাবে আর কি benefit পাবো benefit পাবে। নাকি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে রাখি। পরে আবার কথা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে।

তিনি পিতা মাতা ছাড়াই আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম কে সৃষ্টি যেখানে করতে পারেন সেখানে শুধু পিতা ছাড়াও ঈসা আলাইসাল্লাম কে জন্ম দিতে পারেন তাই না তো উম এর মানে এটা নয় যে ঈসা আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহ্‌র পুত্র। এখানে কিছু ভুলবোঝাবুঝির মাধ্যমে উম খ্রীষ্ট-ধর্মীয় লোকেরা ঈসা আলাইসাল্লাম কে আল্লাহর পুত্র বলে।

উম মনে করে এবং সে অনুযায়ীই তারা তাদের ধর্ম পালন করে আহ আমরা জানি যে আমাদের আহ আসমানি কিতাব মোট একশ চারখানা। তার মধ্যে চারখানা হচ্ছে বড় কিতাব। এর মধ্যে একটা হচ্ছে যে ইনজিল। তোহ ইনজিলটাকে দুঃখিত বাইবেল বাইবেলটাকে খ্রীষ্টান ধর্মীয়রা আহ তাদের প্রধান ধর্মগ্রন্থ মনে করে প্রত্যককে আহ ধর্মেরই একটা প্রধান ধর্মগ্রন্থ থাকে ।যেমন আমাদের কোরান মাজীদ আহ ঠিক তেমনি খ্রীষ্টানদের আহ বাইবেলকে তাদের প্রধান ধর্মগ্রন্থ বলে পালন করে। তারপরে সনাতন ধর্মাবল্বীরা সম্ভবত। গীতা হম ওইটা মানে সম্মানিত না করা যে তাদের এটা মূল শিক্ষাগত মানে ধর্মের শিক্ষাগত বই আরকি মানে আমরা যেভাবে কোরআন-শরীফ বা বাইবেল ওই খ্রীষ্টানেরা মানে ওরাও ওইরকমভাবে সেটা এখন খ্রীস্টানরা কি বাইবেল বাইবেলকে প্রধান ধর্মগ্রন্থ মনে নাকি ইনজিল ইনজিলকে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

নাহ। বাইবেল উহ এটা হচ্ছে খ্রীষ্টান্দেরই এটা মানে তারা আহ এইযে তুমি বিভিন্ন জায়গায় দেখো যে তারা যেসুস বলে একজনকে মানে হ্যাঁ আমাদের ঈসা আলাইসাল্লাম কে তারা যেসুস ওই যে যেসুস বলে

ঐ যেসুসের ইয়াতে ওখান থেকে পরিচয় হইয়া মানে তারা বাইবেলকে ইয়া বলে কিন্তু যেসুস যে উনি হচ্ছে আমাদের ঈসা আলাইসাল্লাম। তারা কিন্তু ঈসা আলাইসাল্লাম কেই যেসুস মনে করে মানে তাদের সৃষ্টিকর্তা মনে করে। হম তো তুমিও তো may be এই কাহানি সম্পর্কে জানো হ্যাঁ মোটামোটি একটু জানা আছে। তো এগুলো মূলত ধরো এটা হচ্ছে তাদের ধর্মমত এখন আহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমালোচনা আছে যে তারা পরবর্তীতে তাদের ভুলটা বুঝতে পেরেছিল। কেউ বলছে যে না তারা বুঝতে পারেনি বা কেউ বলে যে তারা ইচ্ছে করেই কাজটা এই করেছিল আহ এদের মধ্যে hidden কিছু কাহিনি থাকে আহ সর্বোপরী যাই হোক ও এগুলো নিয়ে আহ যেটাই হক আমরা চাই যে সবাই আহ যার যার ধর্ম ঠিকঠাকভাবে পালন করুক। মানব শান্তি বজায় রাখুক হ্যাঁ আর যে যেই ধর্মের হয়েই জন্ম নিক না কেন আহ একটা নিদিষ্টি বয়সে আসার পরে মানে একজন adult হবার পরে তার কিন্তু স্বাধীনতা আছে যে সে সকল কিছু বিচার করে যাচাই বাছাই করে যেটাকে সঠিক মনে করবে সেই ধর্মেই স্থানান্তরিত হতে পারে তো আমরা মাঝে মধ্যেই দেখি যে আমাদের আহ ইসলাম ধর্মে অনেকেই ইসলাম ধর্ম গ্রহন করছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সঠিকভাবে এই ধর্ম পালন করার তৌফিক দান করুক তুমি কিন্তু উম এইযে দেখছ হয়ত মূলত আমরা যে আশেপাশে অনেক বিভিন্ন ধরনের মাহফিল হয় হ্যাঁ এগুলাতে বড় বড় শায়েকরা আসে তখন কিন্তু দেইখো যে অনেক হিন্দু ভাইয়েরাও আমাদের হিন্দু ভাইয়েরাও বা বোনেরা আসে তারা ও কিন্তু তাদের ইউটিউবে বা তাদের আশেপাশের এলাকায় যখন মাহফিল হয় তখন কিন্তু তারা শুনে হ্যাঁ তখন এইযে তারা যখন শুনে তারা যখন মানে সত্য কাহানিগুলো শুনে যেগুলা অক্ষরে অক্ষরে প্রমাণিত যে হ্যাঁ কাহিনিগুলা শুনে তখন কিন্তু তারা

হ্যাঁ এরকম এরকম অনেক জায়গায় দেখেছি আমি। বিশেষ করে দেখো সনাতন ধর্মাবল্বী যারা আছেন তাদের কিন্তু মানে কোন একজন সৃষ্টিকর্তা নয়। তাদের ধর্মমতে আহ অনেকজন সৃষ্টিকর্তা মিলে তাদের ধর্মটা মূল গঠিত হয়েছে হ্যাঁ হ্যাঁ তাদের এইযে সারা বিশ্বের মধ্যে খ্রীষ্টান ধর্ম এবং তারপরে ইসলাম ধর্ম এরপরেই হচ্ছে সবথেকে সংখ্যাগরিষ্ট সনাতন বা হিন্দু ধর্ম। তো আহ তাদেরকে তাদের ক্ষেত্রে আমাদের যেমন আল্লাহ তাআলা একজনই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 বা ঐ জায়াগা গুলো যাচাই বাছাই করে তারা হয়তো দেখতে পারে যে না এই জায়গাগুলোতে উম কিছু ভুল আছে কিছু সংশোধন দরকার বা এখানে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে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 হ্যাঁ যখন তারা যখন দেখে যে তাদের ধর্মের সঙ্গে মানে অনেক আমাদের ধর্মের কোন ইয়া নেই মানে যখন পার্থক্য যখন তারা দেখে হ্যাঁ তাদের ধর্মের কিন্তু অনেক মানে কঠিন কঠিন জিনিস রয়েছে। যেমন দেইখো যে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 আমাদের অনা ঐ রোজাটা তাদের কিন্তু ঐরকম আছে উপবাস হ্যাঁ তাদের মনে হয় may be উপবাস মনে হয় উপবাস বলে সেই উপবাস যখন রাখে তখন কিন্তু তারা মাঝে মাঝে দেইখো যে কিছু যে কয়েক ঘন্টা পরপরই তারা কিন্তু পানি পান করে বা হাল্কা পাতলা কোন

কিন্তু এটা কিন্তু তারা মানে উপবাস হয়না এটা তাদের মানে তারা মনে করে যে হ্যাঁ তাদের জন্য উপবাস কিন্তু এটা কিন্তু তাদের হয় না তাইনা? আমরা কিন্তু যেই আমরা কিন্তু যেই

আমাদের শাইখরা মানে মাহফিলে যারা শাইখরা আসে তখন কিন্তু তারাও এইসব ব্যাপারে কথা বার্তা বলে তখনও কিন্তু একটা মানে হিন্দু ধর্মের ভাই বা বোনেরা যখন তারা এই কথাগুলো শুনে তখন কিন্তু তাদের মনে এই বিশ্বাসটা তৈরি হয় যে না হ্যাঁ আমাদের ধর্মে কোন ভুল আছে তাইনা? হম তা তো অবশ্যই আহ আচ্ছা আমরা তো মোটামোটি তিনটা ধর্ম নিয়েই আলোচনা করলাম মূল মূল যে তিনটা ধর্ম সম্পর্কে আমরা জানি । আমাদের আমরা তো ভারতবর্ষের মানুষ তাইনা ঐ ভারতবর্ষে অনেকগুলো ধর্ম রয়েছে যেমন হিন্দু ধর্মের কথা তো আমরা সবাই জানি

এরপরে আছে কি জানো বৌদ্ধ ধর্ম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

আহ গৌতম বূদ্ধের জন্ম হয় আনুমানিক খ্রীষ্টপূর্ব ষষ্ট শতাব্দীতে। তো তার মাধ্যমে এই বৌদ্ধ ধর্মটা প্রচারিত হয়েছে আহ গৌতম বূদ্ধের মূলত বাংলাদেশ ভারত শ্রীলংকা মায়ানমার চীন জাপান থাইল্যন্ড ভিয়েতনাম কোরিয়া এসব অঞ্চলে উম বৌদ্ধ ধর্মের লোকেরা বেশি বাস করে ।

যেটা এখন বর্তমানে বিশ্বের নানা দেশের মধ্যে দেখা যায়। আহ এটার মূল কথা হচ্ছে শান্তি ও অহিংসা।

তো এটাও হচ্ছে একঈশ্বরবাদের একটা ধর্ম যেখানে আহ ভারতের মূল ধর্মটাই হচ্ছে বহু ঈশ্বরে বিশ্বাস সেখানেই আরেকটা ধর্মের সৃষ্টি হয়েছে। যেটা একঈশ্বর একঈশ্বর উম বিশ্বাস করে।

আবার ভারতের রয়েছে শিখ ধর্ম এই যে পাঞ্জাব অঞ্চলে সৃষ্টি হয়েছে তারপরে আছে শাক্ত ধর্ম। এটাও হচ্ছে হিন্দু ধর্মেরই একটা শাখা। হম তো এই ধর্মগুলো হচ্ছে আমাদেরই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 হ্যাঁ তো আমরা এত মানে অনেক আমাদের পৃথিবীতে তো অনেক ধর্মই আছে হ্যাঁ মূলত কিন্তু আমরা যে শিখ ধর্মাবল্বীদের দেখতে পাই যে হিন্দু খ্রীষ্টান মুসলিম হ্যাঁ আমরা এই তিনটা ধর্ম নিয়েই মানে একটু কথা বললেই ভাল হয় হ্যাঁ অনেক ধর্মতো আছে আমরা হয়তো জানিও না বা হয়ত একটু বললেও বলতে পার হম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 এই তার উপরেই নাযিল হয় কোরআন মাজীদ। সেই কোরআন মাজীদ সর্বকালের সকল জাতির লোকেদের পথ প্রদর্শন করে। তাইনা এই কোরআন মাজীদের মাধ্যমেই আহ মহানবী সাল্লালাহু আলাইহিওয়া সাল্লাম পরবর্তী যে মহানবী সাল্লালাহু আলাইহিওয়া সাল্লাম এর যত উম্মত আছে যত জাতি আসবে যত দিন যাবে যত কাল যত বছর যাবে সকলের হেদায়েতের পথ সেখানে দেয়া আছে । এই কোরআন মাজীদের মাধ্যমেই সকল সমস্যার সমাধানও পাওয়া সম্ভব । এইখানেই তুমি খেয়াল করবে যে বর্তমানে বিজ্ঞানীরা মানে বিভিন্ন দেশের যত বড় বড় বিজ্ঞানীরা আছে আমরা দেখি সাধারণত অন্যান্য দেশের মধ্যে খ্রীষ্ট ধর্মীয় বা ইহুদি আহ এই ধরনের লোকেরাই বেশি। তো তারাও এখন গবেষনা করে দেখছে বা কোরআন পড়ছে কোরআন এর অর্থও পড়ছে। কোরআন নিয়ে অনেক বেশী আলোচনা করছে। করার পরে তারা দেখতে পাচ্ছে যে আসলেই তাই কোরআন সকল সমস্যার সমাধান দেয়া আছে। তুমি কি এই সম্পর্কে কিছু জানো? হ্যাঁ আমি কিন্তু মানে অনেক দেখসি যে যারা বিজ্ঞান বিষয় নিয়ে কথাবার্তা বলে বা বিজ্ঞান বিষয়ক নিয়ে আলোচনা করে হ্যাঁ তারা যখন্ গবেষনা করে তখন কিন্তু তাদের কিন্তু